ঘর দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটি লাইট -এর পোল দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু গাছপালা ও দেখতে পাওয়া যাচ্ছে।

এবং সামনে একটি সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

নিচে কিছু দুটি লোক কে দেখতে পাওয়া যাচ্ছে ।